c এবং c ++ এ nested if এবং switch স্টেটমেন্টের কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
কিভাবে nested if statement এবং
switch statement আমরা এটি একটি উদাহরণের সাহায্যে করব
এই tutorial record করতে আমি
ubuntu operating system সংস্করণ 1110 এবং
ubuntu gcc এবং g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
প্রথমে আমরা শিখব যে একটি উদাহরণের সাথে nested if এবং switch statements কিভাবে লেখে
আমি ইতিমধ্যে program লিখেছি
চলুন একবার দেখি এই program আমরা পূর্ণসংখ্যার সীমা যাচাই করা শিখব
লক্ষ্য করুন যে আমাদের file name nestedif c
এখন code ব্যাখ্যা করি
এটি আমাদের header file
এটি আমাদের main ফাংশন
main ফাংশনের ভিতরে আমরা দুটি পূর্ণসংখ্যা ভ্যারিয়েবল x এবং y ঘোষিত করেছি
এখানে আমরা ব্যবহারকারীদের 0 থেকে 39 এর মধ্যে একটি সংখ্যা প্রবেশ করার অনুরোধ করেছি
আমরা ব্যবহারকারীদের থেকে input হিসেবে y we মান নেই
এটি আমাদের if condition
এখানে আমরা যাচাই করব y/10 = 0 কিনা
শর্ত সত্য হলে আমরা print করি you have entered a number in the range of 09
এটি আমাদের else if condition
এখানে আমরা যাচাই করি যে y/10 = 1
শর্ত সত্য হলে
আমরা print করি you have entered a number in the range of 1019
in else if condition আমরা যাচাই করি যে সংখ্যা 2029 in সীমার মধ্যে কি নয়
এবং এখানে আমরা দেখব যে সংখ্যা 3039 এই সীমার মধ্যে
এটি আমাদের else condition
উপরের সকল শর্ত ভুল হলে
আমরা print করি number not in range
এবং এটি আমাদের return statement
এখন program execute করি
আপনার keyboard ctrl alt এবং t একসাথে টিপে terminal window খুলুন
execute করতে লিখুন gcc space nestedif c space hyphen o space nested enter টিপুন
dot slash /nested লিখুন enter টিপুন
আমরা দেখি enter a number between 0 to 39
আমি 12 লিখব
আউটপুট you have entered the number in the range of 1019 হিসাবে প্রদর্শিত হয়েছে
আরেকটি সংখ্যা লেখা যাক
আবার execute key up arrow key টিপুন enter টিপুন
আমি এইবার 5 দেবো
আমরা output
you have entered the number in the range of 09 হিসাবে দেখি
কন্ডিশনাল এক্সিকিউশন অন্যভাবে way করা যেতে পারে
switch statement ব্যবহার করে
এটি কিভাবে হয়েছে দেখা যাক
আমরা switch ব্যবহার করে একই program দেখবো
আমি ইতিমধ্যে program খুলে ফেলেছি
আমাদের text editor ফিরে যাওয়া যাক
আমি পূর্ববর্তী program এটি ব্যাখ্যা করেছি
সুতরাং আমরা switch statements এগিয়ে যাবো
এখানে আমরা inputs ভাগ করি যা হল y/10 এবং ফলাফল x ভ্যারিয়েবলে সংরক্ষিত হয়েছে
যার means ভাগফল x এ সংরক্ষিত হবে
ভাগফলের সাহায্যে আমরা সংখ্যার সীমা চিহ্নিত করতে পারি
এখানে আমরা switch command বলি যে যাচাই করা ভ্যারিয়েবল হল x
এটি হল case 0 case 0 যথেষ্ট হলে
আমরা print করি you have entered the number in the range of 09
case যথেষ্ট হলে loop থেকে বেরোতে আমরা break যুক্ত করি
আমাদের প্রতিবার loop break করা প্রয়োজন
কারণ এক সময়ে শুধুমাত্র একটি শর্ত সত্যি হতে পারে
এটি case 1 case 1 এর means হল যদি x এর মান 1 হয়
আমরা print করি you have entered a number in the range of 1019
এটি হল case 2
এখানে আমরা print করি you have entered a number in the range of 2029
এবং এটি হল case 3 এখানে আমরা যাচাই করি যে সংখ্যা 3039 সীমার মধ্যে কি নয়
এটি ডিফল্ট case উপরোক্ত কেসের কোনটিও যথেষ্ট না হলে ডিফল্ট case নির্ধারিত করে যে কি করা প্রয়োজন
এখানে আমরা number not in range print করি
এবং এটি আমাদের return statement
program execute করি
terminal ফিরে যাই
gcc space switch c spaceo space switch লিখুন enter টিপুন
/switch লিখুন enter টিপুন
0 থেকে 39 এর মধ্যে একটি সংখ্যা লিখুন আমি 35 লিখব
output you have entered the number in the range of 30 to 39 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমরা দেখবো যে c ++ we programs কিভাবে execute করে
text editor ফিরে যান
লক্ষ্য করুন যে আমাদের file name nestedif cpp
এখানে logic এবং ইমপ্লিমেন্টেশন হল একই
এখানে কিছু পরিবর্তন আছে যেমন:
header file stdio h এর স্থানে iostream হিসেবে আছে
আমরা এখানে using statement অন্তর্ভুক্ত করেছি
using namespace std
printf এবং scanf এর স্থানে cout এবং cin ফাংশন লিখেছি
আপনি দেখতে পারেন যে c program আমাদের বাকি code একই
code execute করি
terminal ফিরে আসি
g ++ space nestedif cpp spaceo space nested1 লিখুন enter টিপুন
/nested1 লিখুন enter টিপুন
0 এবং 39 এর মধ্যে একটি সংখ্যা লিখুন আমি 40 লিখবো
output number not in range হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন c ++ এ switch program দেখি
text editor ফিরে আসুন
এখানেও logic এবং ইমপ্লিমেন্টেশন হল একই
আপনি দেখতে পারেন যে header file হল iostream
এখানে এটি using statement
এবং আমরা cout এবং cin ফাংশন পরিবর্তন করেছি
বাকি code আমাদের switch c program অনুরূপ
execute করি terminal ফিরে আসি
g ++ space switch cpp spaceo space switch1 লিখুন enter টিপুন
/switch1 লিখুন enter টিপুন
0 এবং 39 এর মধ্যে একটি সংখ্যা লিখুন
আমি 25 লিখবো
output
you have entered the number in the range of 2029 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমাদের slides ফিরে যাই
আমরা switch এবং nested if স্টেটমেন্টের তুলনা করা দেখবো
switch statement এক্সপ্রেশনের ফলাফল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে
netsed if statement রান করে যদি এক্সপ্রেশনের ফলাফল সত্যি হয়
switch ভ্যারিয়েবলের বিভিন্ন মান আমরা কেস হিসাবে ব্যবহার করব
nested ইফে ভ্যারিয়েবলের প্রতিটি মান আমাদের কন্ডিশনাল statement হিসাবে লিখতে have
switch statement শুধুমাত্র পূর্ণসংখ্যার মান যাচাই করতে পারে
nested if পূর্ণসংখ্যা এবং ভগ্ন উভয় মান যাচাই করতে পারে
আমরা we tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি nested if statement
switch statement
এবং nested if এবং switch স্টেটমেন্টের মধ্যে পার্থক্য
নির্দেশিত কাজ হিসাবে
কর্মীর বয়স 20 থেকে 60 এর মধ্যে যাচাই করার জন্য একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the কথ্য tutorial ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়